আমার সামনে একটি স্ট্যাচু দেখা যাচ্ছে স্ট্যাচু -টি দেখতে খুবই সুন্দর স্ট্যাচু -কে যাওয়ার জন্য এখানেই সামনে গেট রয়েছে গেট দিয়ে স্ট্যাচু -এর দিকে এগিয়ে যাওয়া যাবে--

ভেতরে বাইরে যাওয়ার জন্য একটি দরজা রয়েছে। একটি বসার জন্য পালঙ্ক রয়েছে।